সুন্দর একটি বিয়ের গেট দেখতে পাচ্ছি এবং গেট -টি অআমার দেখতে খুব ভালো লাগছে | তার ঠিক পিছনের দিকে সুন্দর একটু আকাশ দেখতে পাচ্ছি | এবং আকাশটা দেখতে খুব ভাল লাগছে আমাদের| এবং তার ঠিক পিছনে-- |

এবং একটি স্ট্যাচু দেখতে পাচ্ছি এবং স্ট্যাচুটি দেখতে খুব ভালো লাগছে আমাদের এবং তার ঠিক পেছনের দিকে সুন্দর একটি গাছ দেখতে পারছি এবং গাছটি দেখতে খুব ভালো লাগছে আমাদের।

এবং তার ঠিক পরের দিকে অনেক সুন্দর | এবং আকাশ টি দেখতে খুব সুন্দর লাগছে আমাদের | এবং তার ঠিক পিছনের দিকে সুন্দর রঙের একটা বেড়া দেখতে পাচ্ছি।

এবং তার ঠিক পিছনের দিকে সামনের দিকে সুন্দর আমরা একটা আকাশ দেখতে পাচ্ছি এবং আকাশটা দেখতে আমাদের খুব বেশ ভালো লাগছে |এবং তার ঠিক পেছনের দিকে সামনের দিকে আমরা সুন্দর একটা বাগ-- |

রঙের আকাশকুনি দেখতে খুব সুন্দর লাগছে আমাদের |এবং তার ঠিক নিচের দিকে আমরা সুন্দর একটি মা বাস দেখতে পারছি | এবং মা বাস -টি দেখতে বেশ সুন্দর লাগছে আমাদের এবং তার ঠিক ওপরের দিকে আমরা সুন্দর একটি আকাশ দেখতে পাচ্ছি | এবং আকা-- |